কোনো জন্মদিন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে উপহার দেওয়া যেতে পারে। এখান থেকে গ্রাহকরা জিনিস কিনতে পারেন সেই দো--

এখনে এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি এটি একটি অনুষ্ঠান বাড়ির ভেতরের অংশ যেখানে বেশ কয়েকটি বসার আসন রয়েছে অতিথিদের জন্য এবং সামনে দিকে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।